তার ব্যাক্তি গত life এ সে কেমন আহ বা সে কি করছে ঘুরেত যাচ্ছে না খাচ্ছে না কি করছে আমার মনে হয়না এত টা অন্য মানুষদের নাকগলানো উচিত আহ এইভাবে আমি এটাই বলতে চাইবো যে আহ এই সব জিনিস গুলো থেকে আমি যদি আমাদের এই ইন্ডিয়ান media একটু দূরে থাকে তো আহ এমডি সাধারণ আমাদের মতো সাধারণ মানুষের জন্য ভালো কারণ ওরা যেভাবে present করবে আমরা তো সেই জিনিসটা কে সেইভাবেই দেখবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখো হ্যাঁ রাজনীতির কথা বললেন এখন আমার ও যেটা মনে হয় যে আমাদের কিন্তু entertainment জগতে যে আমরা শুধুএখন দেখতে পাই তবে trending এ কিন্তু আছেন যিনি আহ তিনি ছিলেন উর্বি জাভেদ তো তিনি হয়তো তার কিছু খারাপ কাজ কর্মের জন্য trending হয়েআছেন কিন্তু trending টা করা করছে আমরা তো জনসাধারণ ই করছি তো আমরা যদি এইগুলো দেখা বন্ধ করেদি তাহলে নিশ্চই এই খারাপ news গুলো ছড়িয়ে পড়বে না আহ বিনোদনী ক্ষেত্রে আমি যে কালকে একটা ভালো news দেখলাম যে আহ আমাদের যে উম আর আর আর যে movie টা তাতে কিন্তু যে আছে সে কিন্তু best original song এর জন্য কিন্তু আহ একটা award পেয়েছে এবং সেটা হচ্ছে আহ golden globe award তো এটা ও তো একটা ভালো জিনিস একটা হচ্ছে বিনোদন সেইদিন জগৎ টা কিন্তু কত ভালো একটা পর্যায়ে যাচ্ছে আর সেখানে এইটা তে কিন্তু আমরা চর্চা করে বা এই ভালো জিনিসটা কে না চর্চা করে আমরা কিন্তু যে জিনিসটা খারাপ সেটা নিয়ে চর্চা করতে এবং জনসাধারণ কিন্তু এই জিনিসটাকেই দেখতে বেশি পছন্দ করছে তারফলে media কিন্তু এই জিনিসটা কে আরো বেশি বেশি করে viral করছে মানুষের মধ্যে খারাপ জিনিসটা পৌঁছে দিচ্ছে তো অবশ্যই আমি বলবো যে media পুরোপুরি দোষ নয় দোষটা কিন্তু আমাদের সৎ মানুষদের ইকারণ আমরা জনসাধারনরা খারাপের দিকে বেশি interested হচ্ছি খারাপ জিনিস গুলোকেই বেশি দেখছি ঐগুলোকে নিয়েই বেশি আলোচনা করছি নিজেদের মস্তিস্ক করে ফেলছি but এমনও করা ঠিক নয় হ্যাঁ একদমই তুমি ঠিকই বলেছো তো এই এই এটাই হচ্ছে main ব্যাপার যে ধরো তোমার সাথে আজকে আহ অংকিতা কথোকপথন করে বা আলোচনা করে আমি যত টুকু knowledge পেলাম বা জ্ঞান পেলাম আহ চেষ্টা করবো আরো সবাই কে এই বিষয়ে তাদের সাথে ও আলোচনা আলোচনা করে তাদের সঠিক আহ ব্যাপারটা বল তুলে ধরা তাদের সামনে দেখা তা বোঝানো কারণ কারণ কি বলতো এখনকার young generation এ সবার হাতেই মোবাইল কারো আঠারো বছর হলে ও তার হাতে হয়তো একটা মোবাইল চলে এসেছে সে ও কিন্তু এই সব news গুলো দেখছে এবং তারা তো সঠিক ভাবে ভাবছে না যে কোনটা ঠিক বা কোনটা ভুল তো তারা সেই হিসাবে তাদের পদক্ষেপ গুলো নিচ্ছে এবং তাদের life এ কিন্তু অনেকটাই আমি বলবো খারাপ প্রভাব পড়বে পড়ছে এর ফলে হ্যাঁ তো সেটাই এটার জন্য কিন্তু আমরাই দায়ী দেখো বড়রা যেগুলো খারাপ কোনটা ভালো না কোনটা খারাপ সেটা কিন্তু আহ তারা বুঝতে পারছে কিন্তু বাচ্চারা তো বুঝতে পারছে না তারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের কে যদি না আমরা ঠিকঠাক ভাবে উন্নত করতে পারি বা ঠিকঠাক ভাবে বু কুশিক্ষা না দিয়ে বড়ো করতে পারি তো সেটা কিন্তু পরবর্তী কালে আমাদের পক্ষে ক্ষতিকর হবে আর জিনিস যেটা হচ্ছে বাচ্চারা তেরো বছর বয়স পর্যন্ত বা বারো বছর বয়স পর্য্যন্ত কিন্তু একটা আহ মানুষের বা একটা বাচ্চার কিন্তু develop সবথেকে হয় তার মস্তিস্ক কিন্তু সজাগ থাকে এবং তাদের কে তা দেখানো হয় আহ সেটার প্রতি কিন্তু তারা সহজেই সেটাকে কিন্তু মাথায় নিয়ে নিতে পারে খারাপ জিনিসটার মধ্যে যদি mind টা যায় যদি ভালো জিনিস দেখে তাহলে ভালো mind টা আহ সেই যেমন তুমি শুনে থাকবে বলা হয় যে charity begans begins at the home

খেয়াল রাখতে হবে তবে কিন্তু মারা এদিক পারবে এবং আমরা নিজেরা এগিয়ে নিয়ে যেতে পারবে

যাচাই করে নাও ঝালিয়ে নাও কারন এর ফলে তো যেটা প্রথমেই থেকে আমরা আলোচনা করছি যে একটা খারাপ প্রভাব পড়ে ভুল news এর ফলে হ্যাঁ একদমই তাই তো এরকম অবশ্য প্রভাব পড়েছে আমি তো তোমাকে বললাম যে university তে কিন্তু বলেনি যে আমাদের online আহ মানে exam হবে কিন্তু যেহেতু ভুল একটা ধরানো হয়েছে যে আহ আবার লকডাউন আস্তে চলেছে কিন্তু সেসব কিছুই নাই একদম fake news এবং আমরা ওকিন্তু তার মধ্যে গা ভাসিয়ে দিয়েছিলাম এবং অনেকটাই আহ পড়াশুনার খাঁটি করে ফেলেছিলম্ যে online exam হবে অনেক আমার মনে হয় আমার ক্ষতি হয়ে গেছে

but আপনি কিছু করার আগে হ্যাঁ তো এইগুলোই আমি বলব যে আমাদেরকে কেন্দ্র করে কিন্তু মস্তিস্ক সবসময় স্যাক রাখতে হবে কোনটা ঠিক কোনটা ভুল সেটা কিন্তু চিন্তা ভাবনা করতে হবে তবেই কিন্তু একটা decision নিতে হবে আহ এখন ভেবে কাজকর্ম করতেই হবে কারন অনেক সময় যেরকম সমাধান হয় তোমরা যেরকম বললে সেই হয়ত করে রাখতে হবে একদম একদম গীতা আমাদের দ্বিতীয় পর্যায়ে আলোচনায় আমরা শেষ পর্যায়ে চলে এসেছি তো এই পরের পর্যায়ে আলোচনা তোমার সাথে আমার আবার কথা হবে হ্যাঁ অবশ্যই হ্যাঁ অবশ্যই হ্যাঁ অবশ্যই ভৌগোলিক অবস্থান ও ঐতিহাসিক দিকনির্দে নির্দেশ। বাঙ্গালি জাতির জাতীয় সত্তার সঙ্গে আমরা পরিচিত হয়েছি। পরবর্তী বিষয়ে যাওয়ার আগে প্রথমেই প্রাচীন বাংলার ভৌগোলিক সীমা সম্পর্কে আরেকটু স্পষ্ট করে জেনে নিই। মোটামুটিভাবে বলা যায়, অবিভক্ত বাংলা পূর্ব ও পশ্চিম বঙ্গ, বিহার ও

বঙ্গদেশ। যদিও সময়ের সঙ্গে সঙ্গে কোন দেশের ভৌগোলিক এলাকা পরিবর্তিত হয়। বিশেষ করে এক বৃহৎ কালখণ্ডের প্রেক্ষিতে কোন রাজধানীতে উত্থান-পতন জয়-পরাজয়, স্থানীয় উম অভ্যুত্থান বা বৈদেশিক শক্তির আক্রমণে নিমিষে এই পরিবর্তন এক স্বাভাবিক রাষ্ট্রীয় ঘটনা। তাই বঙ্গদেশের ক্ষেত্রেও এই ভৌগোলিক সীমারেখার বহুবার পরিবর্তন ঘটেছে। কিন্তু দশম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেই সময়কালে বঙ্গদেশের সামগ্র এলাকাজুড়ে পাল, বর্মণ,

কালপর্বে মানুষের যে ভাষা সংস্কৃতি ও ঐতিহ্য ছিল সেই বু বুনিয়াদের ওপর ভিত্তি করেই বাঙ্গালির সংস্কৃতি গড়ে উঠতে শুরু করে।

টানাপোড়নের সময়। এই দুইশ বছরের মধ্যে কয়েকশ বছরব্যাপী স্থায়ী পাল বংশের রাজত্বের অবসান হয়েছে। ধীরে ধীরে প্রতিষ্ঠা পেয়েছে বর্মণ ও সেন বংশ। এরপর আবার মুসলিম আক্রমণে চিরতরে নিশ্চিত হয়েছে সেন রাজত্ব। সুতরাং রাজনৈতিক ঘটনাপ্রবাহে সামাজিক অস্থিরতায় আন্দোলিত এই সময়কে আমরা যুগসন্ধির সময় বলে চিহ্নিত করলেও অত্যধিক হবে না। মনে রাখতে হবে এই রাজতন্ত্রর অবসান থেকে অন্য রাজতন্ত্রের প্রতিষ্ঠা। মানে শুধু ক্ষমতার দ্বন্দ্ব ও হস্তান্তর নয়। রাজারা যে ধর্মের পৃষ্ঠপোষক সে সময়ে সেই সমস্ত রাজা রাজনৈতিক প্রাধান্য লাভ করেছে এবং অন্য ধর্ম উম কোণঠাসা হয়েছে। গুপ্ত যুগের সময় থেকে পাল, বর্মণ ও সেন রাজাদের সময় পর্যন্ত হিন্দু, ব্রাহ্মণ ধর্মের সঙ্গে বৌদ্ধ ধর্মের আধিপত্য নিয়ে বিস্তারের সংঘাত উভয় ধর্মের অভ্যন্তরে নানা দ্বন্দ্ব-সংঘাতের জন্ম দিয়েছে। দুই ধর্ম মতের মধ্যে তৈরি হয়েছে নানা দল, উপদল ও মতবাদ। এই ঘরে বাইরে বিরোধ তাদের উম পারস্পরিক আদান-প্রদানের মধ্যে দিয়ে এক সমন্বয় গড়ে তুলতে কখনো সাহায্য, কখনো বাধ্য করেছেন। আবার জৈন, বৌদ্ধ, হিন্দু, ব্রাহ্মণ, আর্য সংস্কৃতির আমদানি হওয়ার আগে থেকেই বাংলার আদি পূর্বে উম অধিবাসীদের মধ্যে একটা নিজস্ব সংস্কৃতির ভাবধারা ও সমাজ আচার ব্যবহার সুপ্রতিষ্ঠিত ছিল। যা বাংলার একান্ত ভেতরের জিনিস। এই প্রাক আর্য সংস্কৃতির যুগ গ্রহতার সঙ্গে হিন্দু, জৈন, বৌদ্ধ, শৈব বৈষ্ণব, লোকায়ত সহজিয়া প্রভৃতি বিভিন্ন ধর্মমত এতে যোগ দিয়ে সংঘর্ষ এবং সমন্বয়ে একটি অন্তলীন কাঠামো গড়ে তুলে। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদের ব্যাতিক্রম নয়। বাঙ্গালীর নৃতাত্ত্বিক সত্তা নিয়ে আলোচনার সময় আমরা যে সমন্বয় সংমিশ্রণকে গভীর ও ব্যাপকভাবে লক্ষ্য করেছি এবং বাঙ্গালীর সংস্কৃতিক উন্মেষ লগ্নের সেই একই সুর বজায় রাখতে উম দেখবো চর্চাপদের আবিস্কার। সংস্কৃতিতে ঐক্যর একটি প্রধান উপ উপাদান হোল ভাষা। কেননা ভাষার মাধ্যেমে কোন জাতির সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও প্রকাশিত হয়।

তবে টার আগে এই চর্যাপদআবিষ্কার হোল কিভাবে, তার পাঠউদ্ধার করে কি পাওয়া গেলো? বিংশ শতাব্দীর প্রথম দিকে উনিশ্য সাত খ্রিস্টাব্দে

স্থাপত্তে এর নাম ছিল এই ঘটনা প্রায় দশ বছর আগে উনিশ্য ষোল সালে উম বঙ্গীয় সাহি ত্য পরিশ্চদ থেকে তার সম্পাদনায় হাজার বছরের পুরান বাংলা ভাষায় বোধ্য গান ও দোহা নামে গ্রন্থা আকারে একটি প্রকাশিত হয়। এই গ্রন্থটিতে ছিল সংস্কৃতি শিক্ষা সহ ধর্ম চারনের বিধিনিশেদ বিষয়ক ছেচল্লিশটি উম ছেচল্লিশটি সম্পূর্ণ গান এবং

যায়হোক, এই চর্যাপদে আবিষ্কার বাংলা ভাষা ও সাহিত্যের একটি যুগান্তকারী ঘটনা, কেননা চর্যাপদ হোল একইসঙ্গে ভাষা তথা নব্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম দৃষ্টান্ত। রচনাকাল ভাষার সুনীতিকুমার চট্টোপাধ্যায় এবং প্রবোধচন্দ্র বাগচীর মহাসয় নানাদিক বিচার করে প্রমান করেছেন এই পদ গুলি দশম থেকে দ্বাদশ শতাব্দির মধ্যে রচিত হয়েছিলো। আর এই সকলেই হয় প্রাচীন বাংলার অধিবাসী ছিলেন নয় তাদের বাংলাদেশ ও বাঙ্গালীর জীবন সম্পর্কে গভীর জ্ঞান ও অভিজ্ঞতা ছিল। কবি পরিচিতি চর্যা গীতি রচয়িতাদের সকলেই জীবন সম্পর্কে প্রাপ্ত তথ্য তথ্য যথেষ্ট নয়। বরং তা বেশীরভাগ ক্ষেত্রেই স্বল্প এবং পরস্পর বিরোধী। তবে তার মধ্যে কিছুই আমরা জানতে পারি। মোট চব্বিশ জন কবির কথা যার মধ্যে সাহপাদের কৃষ্ণাচার্যে সর্বাধিক বারোটি, উম বিষ্ণুপদের আটটি, সবরপাদের চারটি, উম তিনটি, অডিও স্পষ্ট নয়। এরা সকলেই বৌদ্ধ সিদ্ধিসিদ্ধাচার্য, কিন্তু পরবর্তীকালে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে মহাজান বৌদ্ধ ধর্মের বিভিন্ন শাখাপ্রশাখা এবং সর্বোপরি তান্ত্রিক মত চর্চার বিভিন্ন গানে নানা অভিব্যক্তি নিয়ে প্রকাশিত হয়েছে। তাই এখানেও সমন্বয়ী ভাবনায় প্রাধান্য পেয়েছে। যে সমস্ত চর্চাকারীরা তাত্ত্বিক দিক থেকে গেছে সমকালীন কোন রুপছবির সাহায্যে তাকে ফুটিয়ে তুলেছেন।

রতে হয়। কাব্য মুল্য, বাংলা সাহিত্যের ইতিহাসে এই নাম গুলির মুল্য আমরা বিচার করবো। বৌদ্ধ সাধনার প্রকাশ করার জন্য এই গান গুলো লেখা, শুধু কাব্য সিদ্ধির জন্য নয়। কিন্তু আশ্চর্যের বিষয় এই গানগুলি প্রবর্তিত থাকাই পরবর্তীকালে বৈষ্ণব, সহজিয়া গান বৈষ্ণব ও চার্জ পদাবলির আউল বাউল মুর্শিদি গানের প্রবাহ চলেছে।

ক্ষেত্রে রাগরাগিণীর নির্দেশে স্পষ্ট, যেমন মল্লার বাঙ্গালীর আর চর্যায় গান গুলিতে লৌকিক জগতের যে চিত্রময় বর্ণনা সেটা আমাদের অভিভুত করে। শবরপাদের আটাশটি পদগুলি উদ্ধার করা যাক। উচাউচা, পার্বত্য, তৈহি, বসয়ই, শবরি বালি মুরংগীতি সনি পরহিন, সবরি, বিপত, গুঞ্জরি, মালি, উমত, সবর, পাগল সবর, মা কর গুলি, গুদাস্ত হরি অডিও স্পষ্ট নয় কর্ণ কুণ্ডল বজ্রধারি উচু উচু পাহাড়ে সবরি বালিকা বাস করে। সবরি মোর পুচ্ছ পরেছে আর তার গলায় গুঞ্জা ফুলের মালা, ওগো উন্মক্ত সবর, পাগল সবর গোল কোরো না আমি তোমারই গৃহিণী। নামের সহজ সুন্দরী, নানা বৃক্ষ মুখরিত হোল, আকাশ স্পর্শ করেছে তাদের মুখরিত ডাল, উচ্চ গুঞ্জার মালাই সজ্জিত সবরি বালিকা এবং পুষ্পিত শাখাই পল্লবিত প্রকৃতির চিত্র রুপের মধ্যে অডিও স্পষ্ট নয় অডিও স্পষ্ট নয়

ফুলে তার চারপাশ ভরে গেছে। বাড়ির পাশে চাঁদ উঠেছে, জ্যোৎস্নার আলোয় আধারিতে যেন অজস্র ফুল ফুটেছে আকাশে

শুদ্ধিকরণ কাব্যময় তার মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। নদির মাটি ডালপালা নৌকার দাঁড়, ঘাট শবত সবরি প্রভৃতির বিভিন্ন অথচ চর্যাকারেরা অনায়াসে ব্যাবহার করেছে। চারপাশের চেনা জগতের ছোট ছোট মুহূর্ত বাস্তব জীবনের গুচ্ছ যেন ছায়াছবির মতো বার বার ফিরে আসে। শান্ত সন্ধার আরতির ঘণ্টা গরুর দুধ দোয়া ও উষ্ণ দুধের গন্ধে আরণ্য আঁধারে শিকারির হরিণ ধরা গ্রাম্য বধুর বিষন্ন মুখ মাদলের আরাজে বোঝা যায়। যার চলেছে বধু আনতে সেখানে বাসর ঘর যা নিশ্চিত আন্ধারির অন্ধকারে দুধের ঘোরাফেরা এবং সর্বোপরি বাংলার শান্ত তরঙ্গে উ তায় সজলতার কথা নান অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা জানি কবিতার একটি বিশিষ্ট দিক, বিশেষ করে মানুশেরা প্রকৃতির সহজে গভীর সম্পর্কে চিত্ত গীতিময় মানবিক প্রকাশ চর্যাপদে আমরা প্রথম খুজে পেলা। দার্শনিকতা ও ধর্মমত মনে রাখ

প্রচার করেছে। এই গান গুলির মধ্যে দিয়ে বৌদ্ধ মহান পরবর্তীকালে ব্রহ্মজান, মন্ত্রজান, কালচক্রজান নানা কোথায় বিবর্তিত হয় এবং এই সঙ্গীত যোগবিয়োগ গুলির দাম্ভিকতা যার অনুপ্রবেশ ব্রাহ্মণ ধর্মে ঘটেছিল। কেননা তন্ত্রমন্ত্র ও অন্যান্য রহস্যময় প্রন্থা ঐসব এই বাংলার আদি কম্ম সমাজের অর্থাৎ অনার্য সংস্কৃতি বিশেষতও। চর্যাপদের এই বিভিন্ন জানি বিবর্তিত পুরের সঙ্গে তান্ত্রিকতার সমসমন্বয় ঘতেছিল। উম বাংলার আন্তঃদের এই সমন্বয় রুপের কথা আমরা তায় প্রথমে আলচনা করেছিলাম। তবে চর্যাগীতি প্রাথমিকভাবে বৌদ্ধ দর্শনেরই প্রতিদ্ধনি। আর বৌদ্ধ ধর্মের মূল লক্ষন হোল এই দু দুঃখ বেদনাময় মানবজীবন থেকে নির্বাণ করা বা মুক্তি। এই নির্বাণ প্রাপ্তি বৌদ্ধ দার্শনিক মতবাদের বিবর্তন।

উন্নীত হয়। আর চর্যাকারেরা তাদের দামি অন্তরের অনুভুতির ওপরে জোর দিয়েছে। একথা ঠিক চর্যায় কোথাও দেহ সাধনার কথা আছে। তন্ত্রের প্রসঙ্গে আছে আবার তন্ত্র, মন্ত্র, ধন, যপ ও দেহের অসারতার তথায় সাধক কবি বলেছেন, হিংসা নিরাসক্ত মুনি। আসলে সাধন ভিত্তি রয়েছে বাস্তবতা হয়ত এটাই। নানা মৌলিক চিন্তাধারা ও সংকটকে সম্বল করে তা গড়ে উঠে। উম পরে সেই সমস্ত গুরু দার্শনিক প্রসঙ্গকালে স্বাভাবিক নিয়মে ক্রমশ চাপা পরতে থাকে। একমাত্র তার স্বতন্ত্র মানবিক আবেদনটুকু চিরকালীন হয়ে থেকে যায়। বৈষ্ণব গান, বাউল গান, মুর্শিদি গান নাট্য সাহিত্য ও দেহযোগের গান পদাবলী প্রভৃতি সাধন সংগীত হয়েও আধুনিক মানুষের কাছে নিঃসঙ্গ অসহায়তা বেদনাময়য় আকুতির চিন্তিত প্রকাশ হিসেবে সর্বোচ্চ সমাদর পায়। ভাষা ও উত্তরাধিকার চর্যাপদের ভাষাকে কেউ কেউ বলেছেন সন্ধ্যা বা সন্ধ্যার ভাষা। অর্থাৎ সন্ধ্যার ম্লান আলোয় যখন যেমন রহস্যের কোহেলিকা থাকে, অস্পষ্টতা থাকে তেমনই চর্যা ভাষাতেও আবেগ তার কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না। মন মতান্তরে সন্ধ্যা শব্দের অর্থ সম্যক জ্ঞান অর্থাৎ সম্যক জ্ঞানের মাধ্যমে যে ভাষার পাঠোদ্ধার সম্ভব। মনে রাখতে হবে আজ থেকে উম প্রায় হাজার বছর আগে ভাষায় চর্যাপদ লিখা, সুতরাং বাংলা ভাষায় আদিম ও অপরিণত স্তরের লক্ষণ এখানে খুঁজে পাওয়া যায়। এই অপরিচয়ের দূরন্তকে অতিক্রম করতে পারলে দুর্বলতার আড়ালে আমরা গানগুলির মধ্যে যে কাব্যরস ও সমকালীন লৌকিক জগতের প্রাণবন্ত ছবি প্রত্যক্ষ করি। যে সময় চর্যাপদ লেখা তখন বাংলাদেশের সংস্কৃত উম সৌরসেনী, অপ্রভ্রংশ এবং মাগধী প্রাকৃত লেখ্য ভাষার মর্যাদা পেত। এখানে জেনে রাখা প্রয়োজন অপ্রভ্রংশ হলেও মধ্য ভারতীয় আর্য ভাষার সেই স্তর প্রাকৃত ভাষায় সহজ-সরল দ্বিরুক্তি এই ভাষার ফুটে উঠেছেন। সেই সময়ে বাংলায় মাগধি অপ্রভ্রংশের সঙ্গে সারা স্তর ভারতজুড়ে সৌরসেনি

ছিল না। তাই স্বাভাবিকভাবেই হিন্দি, মৈথিলি ও উড়িষ্যার চর্যাপদের উপর তাদের দাবি জানিয়েছেন কিন্তু আহ ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপধ্যায় বইয়ের বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে চর্যাপদও উম যে বাংলা ভাষায় পূর্বে সুনীতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। খুব সংক্ষেপে বললে তার যুক্তিগুলি ছিল প্রভৃতি শব্দ যোগ আহ অসমাপিকা পদ সৃষ্টি। প্রভৃতি শব্দে করে অতীত কালের ক্রিয়া পদ গঠন করিব, যাইব, ইব যোগ করে ভবিষ্যৎ কালের ক্রিয়া পদ গঠন। এক থেকি প্রভৃতি সংখ্যাবাচক শব্দে যোগ। ডঙ্গি এর হরিণার প্রভৃতি বিভক্তি যোগে সম্বন্ধ পদ সৃষ্টি। বাহক ইত্যাদি গৌণ কর্মে যোগ হওয়া ক্রিয়া বিভক্তি প্রয়োগ। ইত্যাদি অনুসর্গের পদ হিসেবে ব্যবহার। অপনা তারচেয়ে শূন্য গোয়াল ভালো। আপনা মাংসে হরিণা বৈরী। নিজের মাংসের জোরে হরিণ নিজেরই শত্রু। উহ বর শূন্য গোধুলি ডোবাত দুষ্ট গরুর চেয়ে ‍শূন্য গোয়াল ভালো প্রভৃতি বাংলার একান্ত নিজস্ব বাগধারা এইসব ভাষা ভাষাতাত্ত্বিক নিদর্শন এবং আহ ও সহজ নদী নয় বাংলার আহ রূপ রূপ ছবি থেকে নিঃসংক্ষেপিত ধ্বনিত হয় একটা বা আহ বাংলা যে প্রাচীন পূর্ব শুরু। সমাজ ও লৌকিক সমাজ। আমরা এই অধ্যায়ের আরম্ভে চর্যাগীতি সমকালীন সমাজ, রাজনৈতিক পরিস্থিতির একটি আভাস দেওয়ার চেষ্টা করেছি। কেননা এই গুলি বস্তুগত খুটিনাটি মধ্যে প্রাচীন বাংলার লৌকিক

পরবর্তী হাড়িত ভাত নাহি, নিত্যি ঘর-সংসার, গডজিলা যা দেখিলে

বাঙালির খ্যাদ্যাভ্যাসে ভাতের এই অষ্ট্রালবের কাছ থেকে পাওয়া পড়ে যাওয়া বাঙালি সংস্কৃতির সঙ্গে উম বয়ে গেছে এছাড়াও

ডোম, ডোমিনি, নিষাদ প্রভৃতি সময় যে প্রান্তীয় মানুষগুলি এবং নিছক উম নিরানন্দময় জীবনের দৈন্য দিন বাস্তবতা স্পষ্ট করে তোলে। এই অভিশাপগ্রস্ত জীবনে একমাত্র বিনোদন ছিল যুথবদ্ধ গান, নাচ-গান এবং গানের উৎসব নাচ গানের। মধ্য যুগের বাংলার সমাজ ও সাহিত্য। বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ ও উম চতুর্দশ শতাব্দীর অন্ধকারময় যুগ

বিশৃঙ্খলা দেখা যায় তাতে সেই সময় পর্বে কোনো সাহিত্যিক নিদর্শন পাওয়া যায়নি। বরং পরবর্তী সময়ের জন্য সুযোগ্য যেন

ইতিহাসে মধ্য যুগ বলত। খ্রিষ্টীয় পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত সময়কালকে বুঝায়। মধ্য যুগের কাব্য বাসনা ও রচনা বিবর্তনের এ পথরেখা অনুসরণ করে এ যুগের সাহিত্যকে তিনটি প্রধান পর্ষদে ভাগ করা যায়। এক, প্রাক চৈতন্য পর্ব অর্থাৎ চৈতন্যদেবের আবির্ভাবের পরবর্তী এ পূর্ব চতুর্দশ পঞ্চম শতাব্দী। দুই চৈতন্য পর্ব করে শতাব্দী তিন চৈতন্যোত্তর পর্ব সপ্তম সপ্তদশ অষ্টাদশ শতাব্দী

প্রভাবিত, যার তুলনা সমগ্র বিশ্বের পরিপ্রেক্ষিতে অতুলনীয়। কারণ েএই মধ্য যুগের বাংলা সাহিত্যের ইতিহাসের ধারাকে তারই নামাঙ্কিত করে উপবিভাগ করে করা হয়ে থাকে। তা চৈতন্য যুগের সাহিত্যের মধ্যে উল্লেখ্য বডু চন্ডিদাসের শ্রীকৃষ্ণ কীর্তন, কৃতিবাসী রামায়ণ, মালাধর বসু, শ্রীকৃষ্ণ বিজয়, বিদ্যাপতি ও চন্ডিদাসের বৈষ্ণব পদাবলী তিনটি আদি মনসা মঙ্গল কাব্য উত্তর চৈতন্য যুগের সাহিত্য সম্ভারের মধ্যে রয়েছে। বৈষ্ণব পদাবলীতে সাহিত্যের ধারা রাশি রাশি মহাভারত চৈতন্য জীবন জীবনী সাহিত্য মনসা মঙ্গল, হিন্দু মঙ্গল, ধর্ম মঙ্গল, অন্নদা মঙ্গল প্রভৃতি। আরাকান রাজসভা থেকেও কবিদের কাব্য, নাট্য, পদাবলী প্রভৃতি পলাশীর যুদ্ধ উহ সতেরোশ সাতান্ন বা উম ভারতচন্দ্রের মৃত্যুর সতেরোশ ষাইট থেকে আঠারোশ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কালকে যুগ সন্ধিক্ষণ মধ্যে থেকে আদিম যুগে উত্তরণের বলা হয়। খ্রিষ্টীয় দশম শতাব্দীতে উম যে বাংলা সাহিত্যের সূচনা তার প্রতীক্ষা পঞ্চদশ শতাব্দীতে।

তা পাল রাজাদের পৃষ্ঠপোষকতা লাভ করেছিল। সেই সময়ে বাংলা ভাষায় গীতি কবিতার আকারে বৌদ্ধ সিদ্ধা চার্যের তথা সহজিয়াদের যে গানগুলি রচিত হয়েছিল চর্যাগীতি পরচিত। সেই গানগুলি বাংলা সাহিত্যের আদিম নিদর্শন। সাহিত্য, সংস্কৃতি ও ধর্ম সাধনার বিচারে